তারপরের থেকে যে শীত কমেছে, তারপরে আহামরি ওতো শীত ছিল না, আর এখন তো ওতো শীত নাই, মোটামুটি গরমই পড়ে গেছে। আর শীতের বেলাটা হচ্ছে, শীতের দিনের যদি বলেন যে যদি enjoy এর ব্যাপারটা কেমন করছি, তাহলে সেটা হবে হচ্ছে শীত আমার কখনই অত বেশি পছন্দের ঋতু না । আহ ভাল লাগে না, শীত শীত আবহাওয়াটা আমার একদমই ভাল লাগে না, শীত আবহাওয়া তারপর বৃষ্টি হয় যে, বৃষ্টি হলে যে একটা আবহাওয়া হয় মানে যে আশেপাশের যে পরিবেশটা সৃষ্টি হয় এটা আমার একদমই পছন্দ না, আমার একটু শুকনো শুকনো ভাল লাগে। যেমন ধরুন শীতের শেষ গরমের শুরুতে যে একটা আহ আহ ওয়েদার থাকে ওইদিন গুলো আমার অনেক বেশি পছন্দ। আর শীতের দিনে হচ্ছে আপনার শীতের পিঠা । মানে খাওয়াদাওয়ারও একটা ধুম পড়ে যায়। বিশেষ করে বাঙ্গালীদের পিঠে খাওয়ার ব্যাপারটা তো আপনি জানেনি। আর যেটা সবথেকে enjoy করছি সেটা হচ্ছে একদম ভোরে উঠে শীতের ভোরে উঠা। হাঁটা, রাস্তায় হাঁটা, সেটা হচ্ছে কুয়াশার মধ্যে, এই জিনিসটা enjoy করা যায়। আর যেটা হচ্ছে রস খাওয়ার ব্যাপারটা, আপনি যদি কখনো শীতের সকালে কুয়াশায় উঠে রস খেয়ে থাকেন তাহলে, অবশ্যই এটার অনুভূতিটা কেমন হয় সেটা আপনার আপনি জানবেন আর কি। আর এই তো আর কি পিঠে খাওয়া হয়েছে। আহ বিভিন্ন রকমের পিঠে খাওয়া হয়েছে, তারপর হচ্ছে বাসায় অনেক cousin আসছিলো শীতের যে একটা ছুটি থাকে আহ এই ছুটিটার মধ্যে অনেক cousin রা আসতেন, তো cousin রা মিলেমিশে অনেক

জী আমদের এইদিকে হ্যাঁ আমদের এইদিকে প্রচুর পরিমাণে শীত পড়ে ছিল, তো শীতের কারনে দেখা যাচ্ছে মানুষ ঘর থেকে খুবই কম বের হয়েছিল, যে এতটাই শীতের তীব্রতা ছিল যে বলা হচ্ছিল যে, হ্যাঁ গত দশ থেকে পনেরো বছর নাকি এইরকম শীত পড়েনি আবার যেই রকম শীত পড়েছে, এইবারে প্রচুর পরিমাণ শীত পড়েছে এবং এছাড়া আপনি যেটা বললেন সবাই শীতের সকালে হাঁটা। হ্যাঁ এটা আমার সবচেয়ে বেশি পছন্দের শীতের বেলা হয়তো একটা চাদর গাঁয় দিয়ে বা একটা শীতের কাপড় গাঁয় দিয়ে রাস্তার মাঝখান যে কুয়াশা, কুয়াশা ভেদ করে হাঁটা বা একটু সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটা।

উম আত্মীয়স্বজন সবাই মিলে রোদে উঠানে বসে, রোদে বসে শীতে পিঠে খাওয়া বা আনন্দ উল্লাস, গল্প করা এটা আমার খুবই পছন্দের । এছাড়াও আরো বিভিন্ন যেমন শীতকালে কিন্তু অনেক উৎসব হয় গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে যেখানেই বলেন যে অনেক ধরেনর মেলা হয় বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই গুলোতে অংশগ্রহণ করতে খুবই ভালো লাগে। আর এছাড়া শীতকালে যে ফুল, আমার আসলে ফুল সবচেয়ে বেশি পছন্দ । শীতকালে দেখবেন যে ফুল অধিক পরিমাণে ফুল পাওয়া যায় বা ফুল ফুটে, যেটা প্রকৃতিকে একটা নুতুন সাজ দেয়। আমার যার কারনে শীতকালটা মোটামুটি ভালোই লাগে। যে এই শীতের মধ্যে ফুল ফুল নুতুন নুতুন ফুল আসে এবং ফুল দেখে আসলে আমাদের মনটাও আনন্দ পায়। আচ্ছা এই শীতের মধ্যেও দেখা যায় যে শীতের রাতেও একটা অন্য রকম মজা আসে, যেমন শীতের রাতে যদি মনে করেন যে সবাই মিলে একসাথে গল্প করা বা উম একসাথে সামনে একটা আগুন জ্বালিয়ে পরিবারের সবাই একসাথে বসে গল্প গুজব করা হাসিঠাট্টা করা এটা খুব আনন্দের আর একটা বিষয় হচ্ছে শীত সবার জন্য মঙ্গল বয়ে আনে না, দেখা যায় যে শীত কিছু কিছু খেটে খাওয়া বা দিন মুজুর মানুষদের জন্য খুবই কষ্টকর হয়।

আমি আপনি এটা ঠিক বলেছেন যে শীত সবার জন্য মঙ্গল বয়ে আনে না। যেমন ধরুন রাস্তার পাশে যাদের মাথার উপর ছাদ নাই, যেমন অনেকই আছে হচ্ছে foot over এর নীচে থাকে। আছে না আপনার শহরের দিকে হচ্ছে মাথার উপর ছাদ নাই, বা যাদের যথেষ্ট পরিমাণে শীত নিবারণের কাপড় নাই, তাদের জন্য কিন্তু শীতটা অনেক বেশি অমঙ্গলজনক, তাদের জন্য শীতটা কি একটা আতঙ্কের ব্যাপার যে শীত থাকবে অথচ মানে আমরা তো আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে শীতের support নিয়ে বের হইতে পারি, রাস্তায় বের হইলে, বাসায় থাকলেও সেটা কিন্তু ওই মানুষ গুলো কিন্তু পারতেছে না । তাদের জন্য হ্যাঁ আমার আমার নিজেরও এই জিনিসটা খুব খারপ লাগে যে ওই মানুষ গুলোর দিকে তাকালে যে শীতে তারা কত কষ্ট করে। যারা footballer এ থাকে বা রাস্তার ধারেই যারা থাকে দেখবেন অনেক সময় দেখা যায়। শরীরের উপর পলি দিয়ে শুয়ে আছে, শীত নিবারণের চেষ্টা, আহ এই জিনিস গুলো আসলে খুবই কষ্টকর, অবশ্য আমাদের দেশে অনেক সংস্থাও আছে, যারা এই শীতের জন্য নানান ধরনের help করে থাকে তাদের, তারপরও মানে হয় না আর কি, তো সব মিলিয়ে আসলে শীত সবার জন্য আসলে মঙ্গল জনক না

বর্ষাকালে বের হলাম তখন দেখা যায় যে খুবই দুঃখজনক যেটা যে দৃশ্যটা, তখন দেখা যায় যে বর্ষাকালে বের হলাম তখন দেখা যে রাস্তাতে প্রচুর পরিমাণ মানুষ রাস্তায় শুয়ে থাকে। দেখা যায় যে তাদের কোন গরম কাপড় তো নেই। তাদের যে একটা কাগজ বা পলিথিন এইরকম এইরকম type এর কিছু একটা দিয়ে তাদের শীত নিবারণের চেষ্টা করে। এটা আসলেও দেখতেও খুবই দুঃখজনক লাগে, কষ্টের লাগে, কিন্তু চেষ্টা করি তাদেরকে কিছু একটা দিয়ে help করা কিন্তু আসলে আমার একার পক্ষে তো সম্ভব নয় এতগুলো মানুষকে সাহায্য করার, আমাদের সবার উচিত সবাই মিলে একটু একটু করে সাহায্যের হাতটা শীত বস্ত্র বা তাদেরকে বিভিন্ন ব্যবস্থা করে দেওয়া যায় সেই ক্ষেত্রে সবাই মিলে একটু ব্যবস্থা নেওয়া উচিত। কেননা শীতটা আসলে আমাদের জন্য যতটা আনন্দের তাদের জন্য ততটাই কষ্টের। তাদেরকে যদি আমরা একটা শীত বস্ত্র দিয়ে তাদের শীতটাকে উষ্ণ করে দিতে পারি হয়তো বা তাদের তাহাদের যে হাসিটা সেটা আমাদের মনটা অনেক মঞ্জিত করে তুলবে, সে ক্ষেত্রে সবাই মিলেমিশে একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত।

তো যারা সুবিধা বঞ্চিত তারা কিন্তু এই জিনসটা অনেক বেশি suffer করে, যেমন শীত আসার সাথে সাথে আমার যে problem টা হয় মানে হুটহাট ঠাণ্ডা কাশি লেগেই থাকবে, শীত যতদিন থাকবে ততদিন আমার ঠাণ্ডা কাশি থাকবে ।

আহ সামর্থ আছে যে অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়া, medicine নেওয়া কিন্তু ওই মানুষ গুলোর কিন্তু এই সামর্থটাও নাই। এর জন্য আসলে আমার, আপনি যেটা বললেন আমাদের একার পক্ষে সম্ভব নয়, আমাদের সবাইকে মিলেমিশে আসলে ওই মানুষ গুলার জন্য কিছু করা উচিত। হুম হুম তো এটা বোধ হয়। হ্যাঁ হ্যাঁ weather যে change হয়, change হলে আপনার কি কোন সমস্যা হয় না, শারীরিক দিকে হ্যাঁ হ্যাঁ আমার আসলে, আপনি যেটা বললেন, আমার আমার একদম আপনার সাথে পুরো পুরো হুবহু মিল আছে, যে আপনি যেটা বললেন আপনার সমস্যা হয়, আমারও যদি আমি যদি শীতকাল নয়, যদি ধরেন গ্রীষ্মকাল হটাৎ করে বৃষ্টি পড়বে, বৃষ্টিটা পড়লেই

তা আমি আসলে এটা অনেক বই খাতা অনেক কিছু ঘেটে দেখলাম, অনেক কিছু বলার চেষ্টা করলাম, যে এটা কিভাবে মুক্তি পাওয়া যায়, তা অবশ্য পায়নি, তবে এবার একটা সমাধান মোটামুটি একটা পেয়েছি, আহ সেটা হচ্ছে যে আহ আপনি যদি একটা কাজ করতে পারেন, যে শীতকালে বা যখন আবহাওয়াটা পরিবর্তন হচ্ছে, আপনি শীতকালে মধু রাখতে পারেন, মধুটা যদি আপনি আর নিয়মিত খেতে পারেন মধুটা একটু গরম পানির সাথে মিশিয়ে, প্রতিদিন সকালে দুই glass ঘুমনোর আগে দুই glass করে খেতে পারেন, এটা খুবই উপকারি, আমি একবার চেষ্টা করে দেখেছি, এটা আসলে সত্যি খুবই উপকারি, আপনি যদি এটা চেষ্টা করে দেখেন।

জী জী মধু আসলে স্বাস্থ্যের জন্য বেশি উপকারি, অনেক কাজে লাগে মধুর কোন বিকল্প নাই যদিও তারপর হচ্ছে এই যে বলেন আবহাওয়া change হলে আপনার মনের সাথে খুব একটা মিল আছে, এ মানে same আমারও আবহাওয়া change মানে ধরেন এখন একটু রোদ্দুর জল আবহাওয়া হ্যাঁ ধরেন একটু বৃষ্টির মতো যদি হয়, যে মেঘলা হয়ে যাচ্ছে, আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে, অমনি আমার মন খারপ শুরু বা কেমন যেন একটা অস্থির লাগে, যে কেন মেঘ, বৃষ্টি হওয়ার কি দরকার এই রকম একটা লাগে। আবহাওয়া মানে, এইদিক থেকে, ওই যে আর একটা বললাম যে আবহাওয়া এইদিক থেকে সেইদিক হলেই আমার কিছু না কিছু একটা সমস্যা হয়েই যায়। সেই জন্য মানে যে আমি বললাম যে, ওই যে শীতের শেষ গরমের শুরুতে যে একটা আবহাওয়া থাকে ওটা আমার সবথেকে বেশি পছন্দ ওরকম যদি সারাবছরই থাকতো। হ্যাঁ ওরকম সারাবছর থাকতো খুব ভালো লাগতো তার মানে আপনার বসন্ত কালটা খুবই পছন্দ। হ্যা আসলে আপনি আমার সাথে আর কি বলবো শতভাগ মিল আছে আমারো বসন্ত কাল খুবই পছন্দ কারণ তখন না থাকে শীত না থাকে গরম নাতিশীতোষ্ণ একটা অবস্থা, সেই সময় টা আমি খুবই enjoy করি আমার খুবই ভালো লাগে এবং সেই সময়তে দেখা যায় যে গাছগুলাতে পাতা ঝরে যায় নতুন পাতা গজায় গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর বিভিন্ন আমাদের দেশি যে ফুলগুলা শিমুল, জারুল এই ফুলগুলা ফোটে গাছে দেখতে খুবই সুন্দর লাগে আর কোকিল পাশাপাশি বসে। এটা অসম্ভব সুন্দর একটি দৃশ্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ প্রকৃতি নতুন রূপে সাজে মনে হয় যেনো, সবগুলো গাছে নতুন পাতা নতুন ফুল এই যে নতুন ফসল ওঠে কৃষকের ঘরে এটা আসলে বলে বোঝানো যায় না খুব ই সুন্দর বিষয়টা রোমাঞ্চকর মনে হয় আর একটা বিষয় যখন আপনি যেটা বৃষ্টির কথা বললেন বৃষ্টি আসলে আমার বৃষ্টিটা যখন ফোটাফোটা ভালো লাগে যখন জুম বৃষ্টি পরে একটা না?

হ্যা তো এটা আমার খুবই প্রিয় তা আবহাওয়া আসলে আমাদের আসলে সবার সাথে যেতে হবে সবাই যেহেতু আবহাওয়া টা পছন্দ করেনা আমার আসলে আবহাওয়া টা পছন্দ আবহাওয়া যখন পরিবর্তন হয় তখন আমার মনটা মানসিক ভাবে হ্যাঁ change আসে আস্তে আস্তে। আসলে এইজন্য আমি আবহাওয়ার পরিবর্তনটা পছন্দ করি ভালো

অসংখ্য ধন্যবাদ hello আসসালাম ওয়ালাইকুম কে আছো কি অবস্থা? এই তো ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া কেমন আছেন আপনি? এই তো আছি মোটামুটি ভালো অপনার এই তো ভাই চলতেসে আসলে এখন তো একটু মানে আপনি জানেন যে জানুআরি, ফেবরুযারি মাসে মানুষ মানে পড়াশোনার থেকেও একটু ঘোরাফেরা বেশি করে মানে বিনোদনের প্রয়োজন বেশি হয় তখন, অবকাশ যাপন করে আর কি.

হ্যাঁ এই যে ডিসেম্বর, জানুয়ারী মাস বিশেষ করে student দের জন্য তো একটু, free time বলা যায় এই সময় পড়াশোনা হ্যাঁ, সেটাই তো, ঐ জন্যই দেখা যায় এখন একটু বিনোদন জগতের সাথে জড়িত আছি আর কি। আপনার কি খবর বলেন। আপনার দিনকাল কেমন চলছে? আমার মোটামুটি ভালোই চলছে, আমার কয়েকদিন আগেই final শেষ হইল। এখন তেমন একটা পড়াশোনা এখনও শুরু করি নাই, তো নতুন series দেখি গান শুনি এইভাবে দিনকাল যাচ্ছে। না, আসলে আমাদের মানব জীবনে আপনি শারীরিক স্বাস্থ্যটার পাশাপাশি যেমন মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে হয়, আর মানসিক স্বাস্থ্যটা তখনই ভালো থাকে যখন আপনি বিনোদনের সাথে নিজেকে জড়িত রাখবেন। ঠিক আছে।

হ্যাঁ, সেটাই। সেটাই অনেকে ভুলে যায়। অনেকে দেখি সারাদিন কাজের মধ্যেই পড়ে থাকে অথবা কেউ শুধু physical fitness এর দিকে খেয়াল রাখে। কিন্তু mental fitness এর দিকে অনেকেরই খেয়াল থাকে না, যেটা আসলে আমাদের জন্য মোটে সেটাই আমি যেটা মনে করি কি একটা মানুষের মানে কাজ করতে করতে একটা ক্লান্তি বোধ চলে আসে, ঠিক আছে। তো সেই জায়গাটা থেকে যদি আপনার মানে অবস্থান থেকে যার যে টুকু সমর্থ সে অনুযায়ী বিনোদনের ব্যবস্থা করা। যেমন, আমি যেটা করি আমার ক্ষেত্রে যে আমি বিনোদনের জন্য কয়েকটা বিষয়কে আপনার select করে রাখি, সেটা হল যে আমি ছবি দেখি, হ্যাঁ, movie দেখা হয়, গান শুনি

হ্যাঁ, আমারও অনেকটা একই রকমই বলতে গেলে। তা আপনি movie দেখেন যে কোন দেশের movie দেখেন বা কোন ভাষার movie বেশি দেখেন? না আসলে আমার বাংলা ভাষার movie বেশি দেখা হয় যেহেতু আমি একজন বাঙালি, তো সেক্ষেত্রে আমার বাংলাটার প্রতি টানটা একটু বেশি ঠিক আছে, তারপরে মাঝে মধ্যে আপনার south asian ছবিগুলো হয় ওগুলা দেখা হয় বা আপনার horror movie দেখতে আমার ভালো লাগে, ঠিক আছে।

তারপরে আপনার আরো বিভিন্ন হয়না একটু মানে অন্যরকম যে cinema গুলো হয়, যেগুলো ধরেন আমরা যেরকমভাবে দেখি ওই তথাকথিত ব্যাপারগুলো থেকে একটু আলাদা different কোনো ছবি আমার ভালো লাগে।

তো আমি আসলে সব চাইতে বেশি ভালোবাসি ইয়ে মানে গান শুনতে হ্যাঁ. movie টার থেকেও আমার কাছে গানটা বেশি ভালো লাগে. আর দেখা যায় আমি নিজেও টুকটাক গানটান গাই, তো সেই ক্ষেত্রে মানে আমার বিনোদন জগৎটাই এইটাকে ঘিরেই. ও আচ্ছা আপনার গান কি কোন বাংলা গান না কি হিন্দি গান নাকি english গান বেশি শুনেন, না আমি আপনার গান শুনার শুনতে গেলে বলা যায় যে হিন্দি গানটা একটু বেশি শোনা হয়. আর বাংলা গানও শুনি but english গান আমার একদমই শোনা হয় না আমার english ভালো লাগে না ইংরেজি গান আমার একদমই পছন্দ না আর কি. হ্যাঁ এক একেক জনের এক একেকটা পছন্দ. বাংলা গানের মধ্যে বাংলা band এর গান কি শোনা হয় নাকি solo singer এর গান বেশি শোনা হয়? না band এর গান আমার খুবই খুব একটা শোনা হয় না আমার যে ধরণের গান যে আপনার মানে একটু soft music আমার পছন্দ বুঝতে পেরেছেন কিন্তু অনেক soft music আছে আমাদের অনেকেরই ধারণা যে band music মানে অনেক heavy হবে metal types এর rock types এর, ওগুলো কিন্তু আছে তবে তার সাথে সাথে soft গানও কিন্তু আ কিন্তু আছে band music এর মধ্যে হ্যাঁ সেটা হতে পারে কিন্তু আমার মানে একটু মানে যেমন রবীন্দ্র সঙ্গিত আমার ভালো লাগে তারপরে আপনার দেখা যায় যে, খুশির গান বা আধুনিক গানগুলা নজরুল সঙ্গীত পল্লীগীতি ভাওয়াইয়া folk গান এ ধরণের গান গুলার সাথে আমি একটু নিজেকে বেশি জড়িত রাখি, এই আর কি. আর এই ছাড়াও আপনি দেখেন বিনোদনের জন্য আমি আর একটা ব্যাপার যেটা করে থাকি সেটা হল ছবি আঁকা, হ্যাঁ মানে painting করলে দেখা যায় আমার মন খুব ভালো থাকে আর আমার মনে হয় যে, আঁকাআঁকি ব্যাপারটা শুধু আমি না এরকম অনেকেই আছে যারা ছবি আঁকতে খুব ভালোবাসে এটা মানে অনেক বড় একটা entertainment কিন্তু হ্যাঁ তবে আমি ঠিক তার উলটা আমার ছবি আঁকার হাত একেবারেই বাজে আমার ধরেন একটা class four five এর বাচ্চা আমার থেকে অনেক better ছবি আঁকতে পারবে, ছোটবেলা থেকেই ছবি আঁকাটা একেবারেই পারিনা, আচ্ছা আচ্ছা না আমি ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভীষণ ভালোবাসতাম.

আমাকে আনন্দ দেয় আর মানুষের নিজের fashion নিয়ে কাজ করা উচিত. আমি যেটা মনে করি তাই না, হ্যাঁ সেটাই এখন এক একেক জনের এক একেকটা পছন্দ যেমন আপনি বললেন কবিতা ভালো লাগে, মানে আমার আবার কবিতা জিনিসটা, তেমন একটা ভাল লাগে না আমার, আমার মুলত বিনোদন জগত বলতে মাঝে মধ্যে cricket খেলি আগে যদিও বা ছোট থাকতে খেলতাম কিন্তু মাঝখানে অনেকদিন খেলা হয়নি recently আবার cricket খেলতেসি কয়েক মাস ধরে তারপর, movie দেখা তো আছেই বিশেষ করে, বাংলা দেশে যদিও বা আগে মানে দু হাজার আঠারো উনিশ সালের আগে তেমন একটা ভালো movie বা series তেমন একটা আসে নাই.

তবে recently দেখতেসি বাংলাদেশের বেশ ভালো কয়েকটা movie আর series বেরাইশে বিশেষ করে web series গুলা বেশ ভালো ভালো কয়েকটা web series আসছে. আপনি কি দেখে? জী জী আসলে হ্যাঁ আমি দেখেছি আপনার তবে আমার বেশি ভাল লাগছে বাংলাদেশের নাটকগুলা এখন. ঠিক আছে মানে কিছু কিছু নাটক দেখলাম, যেটা আসলে ভালো লাগার মত,

কিছু ভালো নাটক আছে, তবে একসময় দেখা যাইতো কি শুধু রোম্যান্টিক নাটকের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন সেখান থেকে বেরিয়ে এসেছে নতুন নতুন কিছু genre try করতেসে তবে এগুলোকে নাটক না বলে tele film বা web film বলা থাকে বলে থাকে অনেকে যেমন ধরেন পুনর্জন্ম one two three drum এগুলো বেশ ভালো

বর্তমান কাজগুলা বেশ ভালো হচ্ছে, unique unique

বেশ ভালো মানে নাম দেখলে আমি বুঝতে পারি যে এটার মধ্যে আসলে ভালো কিছু আছে, তারপরে

বাংলাদেশি তো ভাল লাগছে, এই আর কি. এছাড়া আমি মনে করি কি যে আমাদেরকে আরও একটা entertainment এর জায়গা আছে সেটা হল বই পড়া ঠিক আছে. আপনি দেখা যায় কি আমি পাঠ্য পুস্তকের কথা বলছিনা যে academic এর বাহিরে যে বইগুলা কবিতা উপন্যাস, ঠিক আছে গল্পের যে বইগুলা, ছোট গল্প হোক বা বড় তো এই এই এই বইগুলা না অনেকটা মানে, মনকে আনন্দ দিতে পারে, ঠিক আছে.

fictional বই বেশি ভালো লাগে নাকি non-fiction আমার আসলে আমি একটু romantic মানে উপন্যাসগুলো পড়তে ভালোবাসি, ঠিক আছে. আমার এই ধরণের বইগুলা বেশি পছন্দ তো যেমন আমার আপনার এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা যে উপন্যাসটা এটা আমার ভীষণ ভালো লেগেছে তারপরে আপনার শরৎচন্দ্রের পরিণীতা উপন্যাসটা এটা আমার বেশ ভালো লেগেছে.

পরীণিতা একটা movie আসছিল কয়েক , হ্যাঁ হ্যাঁ পরীণিতা একটা movie এসেছে ওইটার মানে হুবহু ওইটা না তবে গল্পটার সাথে অনেকটাই মিল আছে, ঠিক আছে.

হ্যাঁ মানে এখান থেকেই মুলত পরিণীতা movie টার আপনার theme টা নেওয়া, এই আর কি তারপরে আমার দেখা যায় যে সমরেশ মজুমদার ভারতীয় একজন লেখক, আমার প্রিয় লেখক সব চাইতে প্রিয় উনি ওনার উপন্যাসগুলো আমার সব চাইতে প্রিয় উপন্যাস যেটা হল সাতকাহন, ঠিক আছে. আমাদের বাসায় এই বইটা সেখানে এই বইটা দেখতেই আমার ভাইয়া পড়েছে তবে আমার, এই বইটা সবার একবার পড়া উচিত এটা মুলত একটা মেয়েকে কেন্দ্র করে দীপাবলি, তো তার জীবন নিয়ে তার একদম ছোট বেলা থেকে মানে একটা মেয়ে যখন জন্মানোর পর থেকে তার একদম মানে পরিণত একটা বয়েস পর্যন্ত তার বিয়ে বলেন career ঠিক ওই রকম একটা পর্যায়ে মানে ছোট থেকে বইটা।, তো আমার ভীষণ ভালো লেগেছে বইটা, আর বইটাতে যখন আমি পড়ি আমি নিজেকে অনেক motivate করতে পারি ঠিক আছে. ওর যে স্বপ্নটা আহ ওইরকম আমার ভালো লেগেছে আমার জীবনে এটা প্রথম উপন্যাস পড়া.

ও আচ্ছা এটা আপনি কোন class এ থাকতে পড়ছিলেন, প্রথম মানুষের মুখে অনেক না এটা আমি আপনার এটা অনেক আগের কিন্তু আমি আসলে আগে বই পড়তাম না academic এর বাহিরে বই একদমই পড়তাম না. আমি last আপনার দু হাজার বিশ সাল মানে Corona কালীন সময়ে যে একটা অবসর time ছিলো আমাদের, তখন বিনোদন তো খুব প্রয়োজন ওই সময়টাতে যেহেতু lock down ছিলাম. তখন আমি আর কী আপনার এই বই পড়াটা শুরু করি ওইটা তখনই পড়া শুরু করলাম প্রথম উপন্যাসটা,

কথা শুনে মনে হচ্ছে আমারও শুরু করা উচিত বই পড়ার, হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা আমি মনে করি যে বিনোদন জগতের একটা খুব বড় অংশ হল বই পড়া. এটা যেমন মানুষকে আনন্দ দেয় ঠিক তেমনি কিন্তু জ্ঞানী করে আমাদের দেখা যায় জ্ঞানের প্রবৃত্তিটা অনেকটা বাড়িয়ে দেয় ঠিক আছে. এছাড়াও যেমন আমি আপনার বঙ্কিমচন্দ্রের অনেকগুলো উপন্যাস পড়েছি যে দুর্গেশ নন্দিনী. তারপরে আপনার একটা কি বলে যে কপাল কুন্ডলা এছাড়া আরও আছে অনেক কৃষ্ণকান্তের উইল এরকম অনেকগুলো পড়েছি ঠিক আছে তো ভালো লাগে আমার আসলে আমি খুব পড়তে ভালোবাসি শরৎচন্দ্র বলেন বা রবীন্দ্রনাথ যেমন আমি গত মাসে একটা বই কিনেছি আপনার গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের এখনও পড়া হয় নাই। শরৎচন্দ্রের একটা কিনেছি শ্রীকান্ত নাম শুনেছেন তো অবশ্যই,

কিছুটা পড়া হয়েছে, এখনও বাকিটা হয়নি এই আর কি. আচ্ছা আপনার আপনার মুখে তো সব প্রায় সব বিখ্যাত লেখকের নামই শুনলাম তবে হুমায়ুন আহমেদের নাম এখনও শুনলাম না আপনি কি ওনার বই পড়েন না হুমায়ুন আহমেদ

তারপরে আপনার ওনার আরো কয়েকটা বই আমি audio book এ শুনছি, আবার অপরাধ নামের একটা বই যেটা আমি পড়েছি. আসলে হুমায়ুন আহমেদকে আমার ভালো লাগে না সেটা বলবনা. আমি এখনও ওনার, মায়ায় আচ্ছন্ন হই নাই ঠিক আছে আমি যেহেতু ওনাকে খুব কম পড়েছি, তবে আমার মনে হচ্ছে যে শীঘ্রই আমি একটু মানে আমার সামনে final আছে, তো সেটা শেষ করার পর আমি হুমায়ুন আহমেদের এক series বই নিয়ে মানে research করা শুরু করব. হ্যাঁ বাংলাদেশে তো হুমায়ুন আহমেদের fan অনেক বেশি, বিশেষ করে যারা twenties এর বেশি যাদের বয়স, পঁচিশ ত্রিশ হ্যাঁ হুমায়ুন আহমেদের একটা উপন্যাস ছিল শ্রাবণ মেঘেরঋণ যেমন এটা আমি movie টা দেখেছি তারপরে আপনার দৃষ্টিপক্ষ, হ এটা দেখেছি, তারপরে আপনার এই যে দারুচিনির দ্বীপ,

হ্যাঁ আমি movie গুলাই দেখেছি উনার, তো এই আর কি দেখা যায় মানে বই গুলা আমার খুব কমই পড়া হয়েছে, but, আমি ওনার নাটক movie এগুলা দেখেছি আর কী ঐ উপন্যাসগুলোকে কেন্দ্র করে যেটা গড়ে উঠেছে সেটাই দেখেছি, তো এই আর কি তাছাড়া আপনি বিনোদন হিসেবে আরও যে ব্যাপার গুলো পারেন, যেমন আমি খেলাধুলার কথা যদি একটু বলতে চাই. যে বিনোদন হিসেবে আমার, যেমন badminton খেলাটা খুব ভালো লাগে. ঠিক আছে আমার badminton খেলতে আমি পছন্দ করি. কিন্তু এটা শীতকালেই খেলা হয় গ্রীষ্মতে খুব একটা খেলা হয়না. হ্যাঁ এটা তো মুলত শীতকালীন খেলা তাই আমাদের দেশে তো

হ্যাঁ তো এই আর কি এই সব ব্যাপারগুলো দেখা যায় কি যদি মানুষ বিনোদন হিসেবে নেয়. তাহলে আমার মনে হয় যে, মানুষের শারীরিক এবং মানসিক দুটা স্বাস্থই ভালো থাকবে, mental health এখন আপনি দেখবেন যে বিনোদনের অভাবে মানুষ অনেক depression এ পড়ে যায় ঠিক আছে. চারপাশে শুধু হতাশা আর হতাশা আর এটার একমাত্র কারণ হল যে সে, অবকাশ যাপন করে না বিনোদনকে নিজের জীবনে আসতে দেয় না শুধু কাজ নিয়ে থাকে. এটা করা উচিত না. হ্যাঁ সেটা তো অবশ্যই বিশেষ করে যারা চাকরিজীবী যারা শুধু টাকার পেছনে ঘোরে তাদের আসলে একটা সময় গিয়ে হয়তো দেখা যায় অনেক টাকা হয়েছে কিন্তু mental satisfaction বা মানসিকভাবে সুস্থ থাকে না হয়ত টাকা দিয়ে তো আর ওই যে আপনি যেটা বললেন শান্তি মনের শান্তি তো আর টাকা দিয়ে কেনা যায় না সেজন্য আমাদের সবারই উচিত, দিনের একটা নির্দিষ্ট সময় বিনোদনের পেছনে ব্যয় করা যেমন গান শোনা বা cinema দেখা বা ঘুরতে যাওয়া. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই বলছিলাম, তো যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ যে আমি আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি আর যেটা আমার বিনোদন হিসাবে কাজে লাগবে ঠিক আছে হ্যাঁ. আপনাকেও ধন্যবাদ তবে আর একটা বিষয় আপনার সাথে share করার ছিল সেটা হচ্ছে আপনি তো.

এই জিনিসটাকে আসলে miss করি যে যারা গ্রামে থাকে তারা তারা ধরেন খেলাধুলায় অনেক সময় দিতে পারে. ঢাকায় তো তেমন কোন প্রাকৃতিক সৌন্দর্যের জিনিসও নাই. আচ্ছা আচ্ছা তো যাই হোক আজকে অনেক কথা হোল আবার পরে এই ব্যাপার নিয়ে আলোচনা করব ঠিক আছে, তো আপনি ভালো থাকবেন আশা করি নিজের বিনোদন জগতে নিজেকে জড়িত রাখবেন. এখন পরিবারকেও বলবেন ঠিক আছে. অবশ্যই আপনিও আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লা হাফিজ় ভালো থাকবেন সালাম ওয়ালাইকুম